বাঁশগাছ দেখা যাইতাসে মাটির টিলা দেখা যাইতাসে এক সাইড থেকে একটু ধোঁয়া উঠতাইসে টায়ার দেখা যাইতাসে।

শরীলডা গারো নীল কালার সাদা কালার পাটি লম্বা লম্বা।

অনেকজন মানুষ দেখা যাইতাসে একটা বড় গাড়ি মারুতি ।